দোকানটির নাম হল ওয়ান্ডার ফার্নিচার ।

সাইনবোর্ডে দুটি মোবাইল নম্বর দেওয়া আছে।

পেছনে সবুজ গাছপালা ও পাহাড়।

সেলফগুলোতে রঙিন মলাটের বই রয়েছে।

এটি একটি টাইস বিক্রির দোকান।

দোকানের সামনে রঙিন বোর্ড লাগানো রয়েছে ভেতরে আলোর ব্যবস্থা খুব ভালো।

ছবিতে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্টের নাম সুপার বোল ।

ছবিতে একটি ছোট দোকান দেখা যাচ্ছে।

রেকটি স্টিলের তৈরি মনে হচ্ছে।

বেইকের নীচে কিছু জিনিস রাখা।

ছবিতে একটি রেস্টুরেন্টের ভিউ দেখা যাচ্ছে।

প্লেটে চারটি চিকেন পিস রাখা।

ভবনের ছাদে টিন বসানো আছে।

পবন ফ্যাশন দোকানটি উজ্জ্বল আলোতে--

ছবিতে একটি সবুজ ট্রাক্টর দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

এই দোকানের নাম নিউটাউন বাজার আলিপুরদুয়ার।

দোকানে শাটার বন্ধ অবস্থায় আছে।

সামনে একটি বড়ো পুকুর রয়েছে।

কিছু বাইক দূরে রাখা আছে।

ক্রেতারা এখানে শপিং করতে পারে।

সবাই একটি নৃত্য প্রশিক্ষণে ব্যস্ত।

কিছু পণ্য প্লাস্টিকে মোড়া আছে।